এখানে একটি লোহার সেটের মতো করা রয়েছে।

লোক দাঁড়ানোর একটি জায়গা করা রয়েছে।

বাড়িটি দেখতে খুব সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে কেয়ারফুলি কোথাও বাড়িটি কালার করা রয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে ।

সামনে একটি সমুদ্র সমুদ্রের জল অনেক গভীর সামনে কিছু নৌকা দাঁড়ানো রয়েছে এতো সুন্দর দেখতে লাগছে যে কি আর বল--

পার্কের এর চারিদিকে ঘেরণটা করা রয়েছে ইটের বেড়া দেওয়া রয়েছে এতো সুন্দর লা দেখতে লাগছে যে কি আর বলি।